আচ্ছা, তো এই নিয়ে আপনার মানে bank এ একবার কোনো contact করেছে

phone এর signal বড় issue হচ্ছে যে আমি তো সুধু আ~ আমার বাড়িতে আমি wi-fi use করছি, আমি রাস্তায় যখন mobile use করছি বা অন্য কারোর বাড়িতে গিয়ে অন্য কারোর wi-fi use করছি, সমস্ত ক্ষেত্রেই same issue আমার office এর wi-fi তেও তাই আচ্ছা, আসলে mam এই, কিছু network সমস্যা র জন্যে ইটা হতে পারে অনেক সময় তো সব

হতে পারে বললে তো হবে না আপনারা যে আমাদের আ সবচে ভালো facility দেবেন এমন pro~ fake promises গুলো যে ঘুরে বেড়াচ্ছে চার পাসে সেগুলোর তো কোনো দাম নেই তাহলে, valueless হম sorry mam খুব ই দুক্ষিত আপনার প্রবলেম এর জন্য বুজতে পারছি

কত এ payment করার বেপার আছে সে গুলো আমি ঠিক মত করতে পারছি না আমার যেখানে cashless যেখানে ca~ cashless হাওয়ার কারণ টা কি? যেই মুহুর্তে আমার কাছে cash নেই কিন্তু আমার emergency আমি pay করতে পারছি না, আমাকে বাইরে দৌড়তে হচ্ছে cash collect করার জন্য

কারণ আজগে আমার এখান থেকে পু~ পুরো fake status দেখাচ্ছে সেই status এ দেখাচ্ছে full paid. কিন্তু আ যার কাছে পৌঁছেছে সে সে কাছে টাকাটা পৌছায়নি even আ সে আমার পাশেই ছিল সুতরাং তার mobile আমি check করেও দেখেছি এমন নয় যে সে আমাকে বাজে কথা বলছে খুব ই দুঃখিত mam, আসলে হয়েত সেটা network এর জন্য, তার হয়েত network problem হতে পারে বা একটু সময় লাগে mam অনেক সময়, অনেক ক্ষেত্রে আমাদের ও মানে যখন network issue থাকে glitches কিছু glitches এর জন্যে ইটা mam হতে পারে.

সাত দিন ধরে mam আপনার এইরকম মানে রোজ এ হচ্ছে মানে জিনিসটা মানে দেড়িতে তে ঢুকছে নাকি এরম fail হচ্ছে বার বার? আমি তো বললাম status গুলো ভুল দেখাচ্ছে, নয় fail হচ্ছে কিন্তু failed হাওয়ার পর ও আমার account এ তো সেই ক~ যেটা debit~ deduct হয়েছে সেটাতো credit হবে, হচ্ছে না

এবং অ্যাঁ even ইটা সুধু নয় processing দেখাচ্ছে তো দীর্ঘ সাতদিন ধরে processing দেখাতেই থাকছে, সেটাতো failed বা কিছু একটা দেখাবে, যে paid, আর আজকে তো আলাদাই বেপার হয়েছে যে paid দেখাচ্ছে কিন্তু paid হয়েনি mam আমার কতগুলো টাকা এভাবে আটকে আছে deduct হয়ে হয়ে account থেকে. আর সেটা lump sum উম খুব একটা easy উম মানে, I think মানে আমি বলতে চাইছি যে খুব ছোট খাটো amount নয় সে গুলো অনেক বড় বড় institute এ করা ছিল সেগুলো lump sum অনেকগুলো amount

আপনি বার বার আমায় সুধু hold এই পাঠান. দুক্ষিত mam একটু দরকার আছে আমি just check করে নিচ্ছি আপনার status টা একবার আপনার সথে এরম কেন হচ্ছে. হ্যাঁ mam, thank you mam আপ~ line এ থাকার জন্য. আসলে mam আপনার যে বন্ধুটা ছিল তার কি , তার network ঠিক ছিল তো কারণ দেখলাম যে আপনার সথে যতবার এইরকম transaction গুলো হয়েছে maximum টাই মানে network issue র জন্য এরকম হচ্ছে, আমাদের

বলতে চাইছে সবার network issue আপনাদের কোনো fault নেই তাইত?

এত মানে অনেকজন যদি app টা use করে সেই কারণ এ mam অনেক সময় server এ একটু নড়চড় হয়, সেই কারণ এ এইটা হয়েছে হয়তো. দেখুন আমি যখন Delhi তে payment করছি বা যা Gujarat এ payment করছি তখন নিশ্চই এমন বলবেন না আপনি সেখানেও network issue হচ্ছে তাদের ও. না কি আপনি সেটাও বলবেন বা India out of India করলে না হয় একটা বেপার থাকে আ সেটা নিয়ে আমি আর যাচ্ছি না.

আ সমস্ত আ, জায়গা থেকে তো সেটা পে~ সমস্ত medium থেকে তো সেটা pay করাও যায়না আলাদা বেপার তাই আমি সেইটা নিয়ে কথা বলছি না সেটা আপনাদের fault হবে না. সেরকম তো নয় আমি India র মধ্যেই pay করেছি. কিন্তু সেটা হ~ possible হচ্ছে না, কিন্তু আমি যতদুর জানি আপনাদের app এ সব~ মানে আপনারা international payment ও accept করে. কিন্তু সে ক্ষেত্রে তো আমি সেটা তাও বলতে পারি যে কোনোরকম problem হতে পারে, কিন্তু এ ক্ষেত্রে তো সেটা নয় তাহলে এই খানেও কেন সেই problem টা হচ্ছে? এটাত মানে চূড়ান্ত বাজে excuse হয়ে যাচ্ছে না খালি network issue র ওপর আপনারা চাপিয়ে দিচ্ছেন, status কেন ভুল দেখাবে, network issue হলে payment failed দেখাতে পারে processing দেখাতে পারে, দীর্ঘ সময় ধরে processing দেখাতে পারে না. আর paid দেখিয়ে সেটা মান~ ও কোনো রকম তাকে payment হয়েনি এটাত হতে পারেনা

সময় ই ইটা হয়েনা অন্য কোনো আ অমি তো সুধু এমন নিয়ে যে আপনাদের এটা use করি

করি সেখানে তো এইটা হয়না, আজগে আপনাদের আ~ app টা যেই account এর সথে connect করা সেই account এ আমার সেই account এ আমার যে উম payment গুলো করার থাকে সেই cash টা থাকে সেই cash আমার রাখি আমার ইটা handle করতে easy হয় বলে তাই আমি আজগে suffer করছি? এখন তো মনে হচ্ছে না আমার অন্য app অ্যাঁ acc~ সথে যেই account গুলো link সেই account এই বেসি টাকা রাখা উচিত এবং সেই account টাকেই আমার সমস্ত বাইরের যত payment purpose আছে সেখানে use করা উচিত. দুক্ষিত mam, বুজতে পারছি আপনার অসুবিধাটা কথায় হচ্ছে, আসলে mam আপনি যখন মানে আপনার success দেখছে যদি সে না পেয়ে থাকে হয়েত তার ঢুকে যাবে আর কিছু দু একদিনের মধ্যে বা আপনি পেয়ে যাবেন সেই টাকাটা refund

mam ইটা আপন~ আপনার bank এর সথে একবার যোগাযোগ করে দেখেছেন এটা bank এ ঘোরা হয়েগেছে, bank এ কোনো সমস্যা নেই না আমাদের হ্যাঁ আপনার কাছে কোনো উত্তর নেই এটাই হচ্ছে আসল কথা, না আপনাদের আপনা দের যা যা technical problems গুলো আছে সেগুলোকে আপনারা এড়িয়ে যাচ্ছেন বারবার, আপনাদের সেগুলোর ওপর focus করা উচিত excuse দিলেতো হবে না customer কে আর আপনাদের থেকে facility নিচ্ছি, facility টা তো আপনাদের ঠিক মত দিতে হবে, নাহলে আপনার আ~ app আমরা use করব কেন?

তাতে তো কাজ হচ্ছে না

for show একটা customer আর~ care এর number দিয়ে রেখেছেন আপনাদের website এ গেলে google থেকে সেটা পাই, কিন্তু সেখানে ফোন করেও কোনো কাজের কাজ হয় তা না, আজগে আমি আপনাকে phone এ পেয়েছি ঠিক ই, আপনি কি ইটা জানেন যে আমি উম গা~ দুদিন ধরে আপনাদের phone এ try করছি কোনো কেউ phone এ তোলে না, phone

দুক্ষিত mam, এরকম বেবহারের জন্য আপনার প্রতি আসলে অনেকএই phone করে তো আমাদের এখানে তো সেই কারণেই মানে একটু বেস্ত

busy আসছে না, ring হয়ে যাচ্ছে কেউ ধরছে না কেউ response ই করছে না, E-mail করলে তার কোনো reply আসে না, কেন আমি এইগুলো মেনে নোবো? উম sorry mam খুবই দুক্ষিত আপনার সথে এরকম ব্যবহার এর জন্য, আমি দেখছি আমাদের senior দের সথে কথা বার্তা বলছি

কি বলুনতো আপনি sorry বলে যাচ্ছেন কিন্তু সমস্যাটা এরকম, আপনি এখন phone এ যতক্ষণ না আমি আপনার ফোন টা রাখছি ততক্ষণ আপনার সথে আমার কথা হচ্ছে ততক্ষণ আমি সব কিছু জানতে পারছি, এই একবার phone টা কেটে দেওয়ার পর আপনি যখন আবার second time ring back করবো না আপনি ধরবেন না আপনার কোনো colleague ধরবে. আর কোনো কথা হবে না, আজগে বলছে দেখছি কালকে যখন কোন রকম আ problem resolve হবে না তখন যখন আমি আবার ring back করব, তখন আমি কার~ কে আমায় উত্তর দেবে আপনারা তো আমার কাছে answerable কিন্তু আপনি তো answer দিচ্ছেন না. তবে in future তো আরোই কিছু answer দেওয়া হবে না, এই ঘটনাটা আমাকে বার বার face করতে হচ্ছে কেউ কোনরকম phone ধরার প্রয়োজন ই মনে করে না E-mail এর ring back, E-mail এর যে একটা reply হয় সেটা দেওয়ার ও কোনো প্রয়োজন মনে করে না, আমার কিছু বলার নেই.

ভালো আছি তুই ভালো আছিস?

ও আমিও বসেই আছি

এই চলছে তোর ? এইতো চলছে অনেকদিন দেখা হয় না হ্যাঁ আমিও তাই ভাবছিলাম অনেকদিন দেখাও হয় না

তারপর বল একদিন দেখা কর হ্যাঁ কবে করবি বল আমাদের লাস্ট meet কবে যেন হয়েছিল আগেরবার picnic না তোদের বাড়িতে

হ্যাঁ মনে হয় হ্যাঁ ওই দিনই হয়েছিল ওই দিন

তাহলে আমরাও চল আর একবার picnic করি সবাই মিলে

বাইরে নাকি বাড়িতে তোদের বাড়িতেই করি আগের বারের মতন সবাই মিলে রান্না করি হ্যাঁ রান্নাঘরে খাওয়া দাওয়া হোক

আগেরবার কি হয়েছিল যেন

এবারও অন্য কিছু ভাব তাহলে আরে জানিস না আমি কদিন আগে fried rice বানিয়েছিলাম কি বেকার খেতে হয়েছিল

recipe টা জানিস তুই আর একবার বলবি

Fried rice না chili chicken এর chili chicken হ্যাঁ হ্যা খুব সহজ

যেরম ধর তোকে marinate করার জন্য ধর তুই চারশো গ্রাম chicken নিলি ঠিক আছে আদা রসুন বাটা এক table চামচ গোলমরিচ গুঁড়ো এক table চামচ

ডিম একটা vinegar দু table চামচ

ararot বা corn flour ও দিতে পারিস ঠিক আছে তিন table চামচ ময়দা তিন table চামচ soya sauce

আর gravy র জন্য capsicum একটা নিতে পারিস পেঁয়াজ একটা আদা কুচি এক table চামচ রসুন কুচি এক table চামচ কাঁচা লঙ্কা কুচি

স্বাদমতো spring onion কুচি এক table চামচ soya sauce red chilli sauce green chili sauce, tomato sauce, vinegar গোলমরিচ corn

ঠিক আছে আর তারপর chicken র মধ্যে আদা রসুন বাটা vinegar soya sauce গোলমরিচ গুঁড়ো

হয়ে গেলে chicken র মধ্যে ডিম আর corn flour রের corn flour বা ময়দা দিয়ে

ওটা কি marinate করে ভেজে নিতে হবে ঠিক আছে তারপরে কড়াইতে হচ্ছে গিয়ে আ আদা কুচি তেলে ভেজে ওর ভেতরে একে একে capsicum পেঁয়াজ পেঁয়াজ আর কি টুকরো ওসব ভেজে নিয়ে তারপরে ধর ওই তিনটে

এই sauce বললামchili sauce sauce sauce আর tomato sauce ওই তিনটে একসাথে

marinate করে রাখা যেটা মানে একসাথে যেটা mixed করে ওটা আ কড়াইতে দিয়ে তুই কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলি যখন তেলটা বেরিয়ে আসবে তখনই হচ্ছে গিয়ে জল ঢেলে দিতে হবে কিছুক্ষণ ফোটানোর পরে ওই chicken গুলোর মধ্যে দিয়ে তারপরে প্রায় দশ পনেরো মিনিট মতো

ও আচ্ছা আমি পুরো ঘেঁটে ঘ করে দিয়েছিলাম ব্যাপারটাকে ঠিক আছে আমি তোকে পাঠিয়ে দেবো লিখে

আচ্ছা আচ্ছা তাহলে আমাদের পরের বারও সেরকমই কিছু করা হোক Fried Rice তো জানি মোটামুটি সবকিছু কেটেকুটে তারপরে ওটাকে ভেজে প্রায় চালটাকে সিদ্ধ করে

আচ্ছা ঠিক আছে তাহলে ওরমই কথা থাক অ্যা একদিন তাহলে picnic হবে বুঝলি তো হ্যাঁ ঠিক আছে তার আগে কোথাও বেরোবি

বেরোনোই যায় কোথাও খেতে চল তাহলে

তাহলে পাটুলি আয় ওখানে অনেক stall আছে

kabab momos আরো অনেক কিছু আর নচিকেতার চা

ঠিক আছে তাহলে একদিন পাটুলিও যাওয় যাবে ঠিক আছে ঠিক আছে তাছাড়া কতদিন কাকিমার হাতে খাইনি বলতো সেই ছোটবেলার

একদিন কাকিমাদের আর কাকিমার হাতেও খেতে হবে বুঝলি সেদিন বললো না যে আসার জন্য যাবো এখানে হ্যাঁ আর school এর কথা তোর মায়ের হাতের লুচি আর আলুর তরকারি আহা সেটা আলাদাই ছিল রে ই

সে যেখানে ইচ্ছা গেলেই হলো

আর বেরোনোই হয় না এখন আর বেরিয় খাওয়া দাওয়া

হ্যাঁ আমি একটা ওই ইসে দেখছিলাম অ্যা

যেখানে ওই খাওয়ার গলিটা রয়েছে কি বেশ নাম হ্যাঁ হ্যাঁ

dacres lane হ্যাঁ dacres lane হ্যাঁ

dacres ওই chicken stew আর পাউরুটি